এই শয়তানি অচিরে ইহার নিজের আগুনে নিজেই ধ্বংস হইয়া যাইবে এই সভ্যতাই হইল ভারতের আসল শত্রু ইংরেজদের অপেক্ষাও বড় শত্রু কারণ ব্যক্তিগত ভাবে ইংরেজরা খারাপ নহে তাহারা কেবল তাহাদেরই সভ্যতা ব্যাধিতে সংক্রামিত হইয়া পাগল হইয়া উঠিয়াছেন মাত্র তাই গান্ধীজি তার স্বদেশ বাসীদের মধ্যে যাহারা ভারত হইতে ইংরেজদের তাড়াইয়া ভারতকে একটি সম্পুর্নাথে আধুনিকত্বের সভ্য

তাহা আমাদের সমস্ত শক্তি কে নিয়োগ করিতে হইবে অশ্বিনী সভ্যতার বিরুদ্ধে তিন শ্রেণির মানুষ কে গান্ধীজি সর্বাপেক্ষা ওদিকে নিন্দা করিয়াছেন উকিল ডাক্তার এবং শিক্ষক শিক্ষকদের প্রতি তাহার যে বিরুদ্ধতা তাহা বোঝা যায় কারন তাহারা ভারতীয় দিগোকে তাহাদের নিজেদের ভাষা ও চিন্তা কে ভুলিতে শিখিয়াছেন তাহারাই ভারতীয় শিশুদের ঘাড়ে চাপাইয়া দিয়াছেন এক জাতীয় অধঃপতনের দুর্বহ বোঝা কেবল তাহাই নহে স্কুলের মাস্টারা ছেলে মেয়েদের মর্ম চরিত্রের দিকে আদেও লক্ষ দেন না তাহারা হেও করিতে শেখান দৈহিক শ্রমকে যে জাতির শতকরা আশি ভাগ আশি ভাগ লোক আশি ভাগ লোক কলকারখানার মজুর সে জাতির সকলকেই যে একই ধরনের সাহিত্যিক শিক্ষা দেওয়া হয় তাহা অপরাধের অপেক্ষা কোনো অংশে কম নহে উকিলের পেশায় আর দুর্নীতি মুলক ভারতের আদালত গুলি জেটির শক্তির হাতে যন্ত্র মাত্র সেগুলি ভারতীয়দের মধ্যে বিরোধের উস্কানি দেয় নিজেদের মধ্যে কলহল এবং যুদ্ধ বিগ্রহ কে বহু গুনে বাড়াইয়া তোলে মানুষের মধ্যে যে সকল কুপ্রবৃত্তি আছে আদালত সেগুলিকে কাজে লাগাইবার উপায় মাধ্যম আর ডাক্তারদের সম্বন্ধে গান্ধীজি বলেন ডাক্তারি পেশা তাহাকে প্রথমে আকৃষ্ট করিয়াছিল কিন্তু শিগ্রহী তিনি বুঝিতে পারিলেন যে এই পেশা যথেষ্ট সম্মান জনক নহে প্রাশ্চাত্য ওষুধ ব্যবস্থা দেহের ব্যাধিকে সারাইতে চেস্টা করে মাত্র কিন্তু এইসকল ব্যাধির মুল কারন মানুষের কাম ও পাপ এইগুলিকে ধ্বংস করার তাহারা কোনো চেষ্টাই করেন না বরং এমনকি ইনাহ বলা যাইতে পারে এমনকি ইহা যে পশ্চিমী চিকিৎসার ব্যবস্থা পাপ কে প্রশ্রয় দেয় কারন ইহা পাপীদের বিপদের আশাঙ্কা কমাইয়া তাহাদিগকে পাপের পথে চলি পেশা উৎসাহিত করে এই চিকিৎসা মানুষের নৈতিক অধঃপতন ঘটায় এবং কৃষ্ণজাদোর ব্যবস্থায় তাহাদিগকে পৌরুষ হীন করিয়া তোলে ইহার ফলে দেহ এবং আত্মার বির্জমান বা নিয়ন্ত্রণে মানুষের মনে বেকার হইয়া পরে ওষুধ এর মিথ্যা ব্যবস্থার পরিবর্তে গান্ধীজি আমাদিগকে তাহার সত্যিকারের রোগ নিবারক ওষুধের ব্যবস্থা দিতে পারিয়াছেন ইহা কি ধরনের ব্যবস্থা তাহা তাহার অন্যতম জনপ্রিয় a guide to help পুস্তকে বোনিতো হইয়াছে এ বই খানি তাহার বিশ বৎসরের অভিজ্ঞতা ফলে রচিত ইহা নিতি এবং চিকিৎসা এই দুইটি বিষয়ই অলোচনা কারন ব্যাধি কেবল আমাদের কর্মের ফল মাত্র নহে ইহা আমাদের চিন্তার ফল স্বরূপ সকল রোগের জন্মের মুল একই অর্থাৎ স্বাস্থ্যের প্রাকৃতিক নিয়ম গুলি পালন না করা সুতরাং রোগ নিবারণের জন্য সুতরাং রোগ নিবারণের জন্য নিয়ন্ত্রিত নিয়ম নির্দেশ করা অপেক্ষাকৃত সহজও দেহ ভগবান মন্দে সুতরাং ইহা কে সর্বদা পরিচ্ছন্ন ও পবিত্র রাখিতে হইবে গান্ধীজি চিকিৎসা সংক্রান্ত উপদেশাবলির মধ্যে সুপ্রচুর সুবুদ্ধির পরিচয় পাওয়া যায় যদিও তাহাকে চিকিৎসার সুপরিক্ষিত বিধি ব্যবস্থার প্রতি তাহার একপ্রকার একগুঁয়ে বিরোধি মনোভাবেদ এবং নিতির সম্বন্ধে ureturn পির্ছো তার প্রমাণ ও মেলে কিন্তু বর্তমান সভ্যতার লৌহ যুগের আত্মা হইলো যন্ত্র যন্ত্রে এ দানব বিগ্রহ কে অপসারন করিতে হইবে ভারতবর্ষকে যন্তের গোলামি হইতে মুক্তো করিবার জন্য গান্ধীজি সৎসাহে এক স্বপথ গ্রহন করিয়াছে যন্তের গোলামি সহ ভারতের স্বাধীনতা আসিবার অপেক্ষা ব্রিটিশ বাজারে কাছে ভারতের গোলামি করাই গান্ধীজির মতে শ্রেয় ভারতে মিলের সংখ্যা বারাইবার অপেক্ষা manchester এ টাকা পাঠানো অনেক মঙ্গল জনক একজন ভারতীয় rocksellarAmericanrock ফেরারের অপেক্ষা কোনো অংশি ভলো হইবেন না যন্ত্র মানুষকে কৃত দাসের জাতিতে পরিণত করে যৌন অপরাধের মতোই অর্থ মানুষ কে অসহায় করিয়া তোলে চিন স্বরাজ আধুনিকমনা ভারতীয় রা প্রশ্ন করেন train tram কল কারখানা না থাকিলে ভারতের কি অবস্থা হইবে জবাবে গান্ধীজি বলেন এগুলি কে বাদ দিয়া পুর্বে ভারতের কেমন করিয়া চলিত অত সাম্রাজ্যের উত্থানপতন ঘটিয়াছে কিন্তু ভারত একা কি তাহারি মধ্যে হাজার হাজার বছর ধরে অবিচল দাঁড়াইয়া আছে আর সমস্ত কিছুই আজ চলিয়া গিয়াছে কেবল ভারতবর্ষ অর্জন করিয়াছে আত্মশাসন এর অধিকার এবং আনন্দের পরমার্থ ইহা যন্ত্র চাহে নাহি নগর কমনা করে নাই প্রাচীন চরকা এবং ইহার দেশিও শিক্ষা ইহাকে নিঃসন্দেহ জ্ঞান ও সুধের অধিকারি করিয়াছেন তাই আমরা আজ প্রাচীন সালোল্লে ফিরিয়া যাইতে চাই এক ক্লোমছে নহে বিভিন্ন নেতার পদাঙ্ক অনুসরন করিয়া ধিরে ধিরে ধৈর্যের সঙ্গে ইহাই হলো গান্ধীজির চিন্তার সার কথা এবং ইহা যথেষ্ট গুরুতোপুর্ন ইহাই প্রগতি এবং ইউরোপিয় বিজ্ঞান কে অস্বীকারের সুত্র দিয়াছে

করি হইয়া উঠিয়াছে তাহার সো ইতিহাস সংঘর্ষ ঘটিতে পারে এবং সেই সংঘর্ষে ইহা চুর্নো বিচুর্নো হইয়া যাইতেও পারে মানুষের মানুষ শক্তি না বলিয়া মানুষের অন্যতম মানুষ শক্তি বলাই ভালো কারন আমি যেমন টি ভাবি তেমনি ভাবে যদি পৃথিবীর সমস্ত মানুষ শক্তিকে একটি ঐকতানের মতো করিয়া ভাবা যায় তবে বোঝা যায় যে বহু বিভিন্ন সুরের সমন্বয়ে হওয়া গঠিত এবং প্রত্যেক বিভিন্ন সুরই আপন আপন পথ ধরিয়া উচ্চারিত হইয়া ছে হইতাছে আমাদের যৌবন চঞ্চল পশ্চিম আজ আপনার সুরের ছন্দে ভাসিয়া চালিয়াছে ভাবিতেছে না যে এই ঐক্কো তালে শ্রেষ্ঠ ভুমিকা সর্বদা তাহারই থাকিবে না ইহার গতির নিয়মে ভদল রইয়াছে বিপরিত পানি দোলা রইয়াছে নতুন করিয়া আরম্ভ রইয়াছে ভাবিতেছে না যে মানব সভ্যতার ইতিহাস বহু সভ্যতার ইতিহাসের সমষ্টি কেবল বিশেষ একটি সভ্যতার ইতিহাস মাত্র নহে ইউরোপিয়ানরা প্রগতির যে মত পোষণ করেন তারা তাহা বিশেষ করে বিশেষ ভাবে আলোচনা না করিয়া আর জাগত যে পথে চলিতেছে এবং গান্ধীজি যে মহান শপথ গ্রহন করিয়াছেন তাহা সেই চলার পরিপন্থী কেবল মাত্র এই ব্যাপারটি লক্ষ্য করিয়ায় আমাদের ধরিয়া লইলে চোলিবেনা যে গান্ধীজির এই বিশ্বাস টিকি বেনা ধ্বংস হইয়া যাইবে এই কথা ভাবিলে প্রাচ্যে মনকে ভুল বোঝা হইবে গোবিনো বলেন নিশিয়া বাসিরা সকল বিষয়ে আমাদের অপেক্ষা অনেক বেশি একগুঁয়ে যদি এ প্রয়োজন হয় তাহা দের আশা উদ্দেশ্য পুর্নরহ পুর্নো করিবার জন্য তাহারা পুরুষের পর পুরুষ অপেক্ষা করিয়া থাকে এবং এই দীর্ঘ কালিন অপেক্ষার ফলেও তাহারা তাহাদের ধারনা তাহাদের ত্রান শক্তি বা তাহাদের উদ্দোম বিন্দু মাত্র হারায় না বহু শতাব্দীয় হিন্দু কে ভয় দেখাইতে পারিবেনা গান্ধীজি তাহার চেষ্টা সাফল্য যেমন এক বছরের মধ্যে পাইতে প্রস্তুত তেমনি

তিনি ও নিজে মন্থর হইয়া চলেন তিনি যদি দেখেন যে সকল আমুল সংস্কার পরিবর্তন করিতে চান তাহা বুঝিতে বা কার্যত করিতে ভারতবর্ষ যথেষ্ট প্রস্তুত নহে তাবে কেমন করিয়া সম্ভব এর সঙ্গে নিজের কর্মের ধারাকে খাপ খাওইয়া লইতে হইবে তাহা ও তিনি জানেন উনিশশো একুশ খ্রিস্টাব্দে আমরা যখন যন্ত্রে আপোষ হীন শত্রুকে নিম্নলিখিত কথা গুলি বলিতে শুনি তখন বৃশ্ৰিত না হইয়া পারিনা যন্ত্রের তিরোধানে আমি আদেও দুঃখিত হইবো না কিন্তু যন্ত্রের প্রতি বস্তুত আমার কোনো ঘৃণা নাই অথবা আবার ব্যতিক্রম হিন সিমা হিন ভালোবাসার নিয়ম ই আমার অস্তিত্বের নিয়ম কিন্তু যে সকল রাজনৈতিক ব্যবস্থা আমি প্রশংসা করি সেগুলির প্রতি ঐ নিয়ম সর্বত্রই ব্যবহিত হয় ইহাও আমি চাই না তাহার অর্থো হইবে পুর্ব হইতিব পরাজয় কে মানিয়া লয়া জনতা ও এই নিয়ম সর্বত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে মানিয়া চলিবে এমন আশা করাও যুক্তিযুক্ত হইবে না আমি স্বপ্নবিলাসী নহি আমি কর্মী আদর্শবাদী এগারোই august উনিশ কুড়ি খ্রিস্টাব্দে গান্ধীজির এই আত্ম বর্ণনা নির্ভুল

ঐতিহ্য এ তাহারা সমৃদ্ধ আত্মার উন্নয়ন ও তাহারা সম্পদশালী প্রথম মিলনের দিন হইতে দেশের জন সাধারণ এবং গান্ধীজির মধ্যে একটি পুর্নো ঐক্যের বন্ধন ঘটিয়াছে তাহারা তাহাদের মনোভাব বাহিরে প্রকাশ না করিয়া ও পরস্পর কে বুঝিয়াছেন গান্ধীজি জানেন জনসাধারণের নিকট হইতে তিনি কি দাবি করিতে পারেন এবং জন সাধারণ ও জানেন গান্ধীজি তাহাদের নিকট কি দাবি করিতে পারেন তাহাদের মধ্যে প্রথম সর্বশ্রেষ্ঠ বন্ধন হইলো স্বরাজ বা ভারতের স্বায়ত্তশাসনের অঙ্গীকার গান্ধীজি লিখিয়াছেন আমি জানি জাতি কি উদ্দেশ্য ওহি অহিংসা নহে স্বরাজ এমনকি তিনি সেই সঙ্গে নিম্নলিখিত কোথা গুলিও বলেন যাহা বিস্ময় আমাদিগকে বাস্তবিক হতবাক করিয়া দেয় শাসক সম্প্রদায়ের হিংসার দারা গোলাম করিয়া রাখা অপেক্ষাই হিংসার দারা ভারত কে যদি স্বাধীন দেখি তবে তাহো ভালো কিন্তু পরোক্ষনেই তিনি নিজেকে সংশোধন করিয়া লোহ ইহা অসম্ভব এ কল্পনা মাত্র আত্মার শক্তির দ্বারাই স্বরাজ রাজ করা সম্ভব এবং ইহাই ভারতের উপযুক্ত অস্ত্র এই অস্ত্র প্রীতির এই শক্তি সৌতের ইহা সত্যাগ্রহ

গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় সত্যাগ্রহ শব্দটির রচনা করেন এই পার্থক্য টির ওপর বিশেষ ভাবে জোর দেওয়া প্রয়োজন কারন এই নিষ্ক্রিয় প্রতিরোধ বা নির্বিরোধ নামেই ইউরোপিয়ানরা

তাহার আন্দোলনের মুল কথা হইলো সক্রিয় প্রতিরোধ প্রেমের দারা ত্যাগের দারা এই ত্রয়ী শক্তি প্রকাশ লাভ করিয়াছে সত্যাগ্রহ শব্দটির মধ্যে গান্ধীজি অন্তরালে কাপুরুষ দিগোকে আত্মগোপনের সুযোগ দেওয়া লাভ নাই

কারন যে পলায় সে মনেমনে হিংসার কাজ করে সে পলাইছে কারন সে মরিতে সাহস পায় নাই সমস্ত জাতি কে নির্বিষ করিয়া তুলিবার অপেক্ষা আমি হিংসাকে শ্রেয় মনে করি কিন্তু আমি জানি হিংসার অপেক্ষা অহিংসা অসংখ্য গুনের শ্রেয় শাস্তির অপেক্ষা ক্ষমাই অধিক পুরুষের শাস্তি দেবার যখন ক্ষমতা থাকে তখনই শাস্তি না দেওয়ার নাম ক্ষমা আমি ভারতকে শক্তিহীন মনে করি না ওই কয়েক হাজার মাত্র ইংরেজ ভারতের ত্রিশ কোটি মানুষকে ভয় দেখাইয়া ভাগাইতে পারে না তাহা সারা দৈহিক শক্তের মধ্যে পেজ নাই পেজ আছে দুর্বার ইছার মধ্যে অহিংসা এতোটাই কাছের সদয় আনুগত্য নহে অহিংসার অর্থ হলো আর তার সকল অত্যাচারী মিথ্যার প্রতিরোধ করা এমনি ভাবে একটিও মাত্র মানুষও একটি সাম্রাজ্যের বিরুদ্ধে মাথা তুলিয়া দারাইতে এবং তাহার পতন ঘটাইতে পারে কিন্তু কিসের বিনিমিয় মরনের বিনিমিয় মরনই সেই মহান নিয়ম মৃত্যু হইতে আইসা জীবনের অপরিহার্য শর্ত বিজের মৃত্যুতে ঘটে সর্ষের জন্ম যন্ত্রণার মধ্যে দিয়া পরিশোধনের সনাতন নিয়ম না মানিয়া কেউ উন্নতির পথে অগ্রসর হইতে আশা করিতে পারে না যে ব্যক্তি যন্ত্রণা ভোগ করিয়াছে তাহার যন্ত্রণা পরিমান দিয়াই পরিমাপ হয় প্রগতির এ যন্ত্রণা যতোই নির্মল হয় ততোই অধিক হয় প্রগতি সচেতন যন্ত্রণা ভোগ ই হল অহিংসা আমি ভারতের সমুক্ষে সে যন্ত্রণার এবং আত্মবোলির পুরাতন বিধির পুনরায় স্থাপিত করিবার সাহস করিয়াছি সকল দেশি হিংসার মধ্যে অহিংসা নিয়ম আবিষ্কার করিয়া ছিলেন তাহারা নিউটনের অপেক্ষা শ্রেষ্ঠতর প্রতিভা ছিলেন ওয়েলিংটন এর অপেক্ষাও ছিলেন বড় যোদ্ধা বা তাহারা নিজেরা অস্ত্রে ব্যবহার জানিতেন এবং জানিতেন অস্ত্রের অব্যবহারি কতা অহিংসার ধর্ম কেবল ঋষি এবং সন্তাদের জন্ম নহে ইহা সমস্ত জনসাধারণের জন্ম জন্য জীব জগতে মানুষ শ্রেনীর ইহাই ধর্ম হিংসাই যেমন ধর্ম পশুদের পশুদের মধ্যে মানুষ শক্তি সুপ্ত থাকে কিন্তু মানুষের মহিমা কোনো উচ্চতর নিয়মের কাছে এ মানুষ শক্তির কাছে অনুগত হইতে চায় আমি চাই ভারত অহিংসার নিয়ম পালন করুক আমি চাই সে এই নিয়মের শক্তি পূর্ণ ভাবে অধিগত করুক ভারত অবিনশ্বর এক আত্মার অধিকারি এ আত্মা সমস্ত পৃথিবীর বস্তূ শক্তি কে বাঁধা দেবে ভারত যদি কোনো দিন এই নিয়মকে বুঝতে বা ইহার শ্রেষ্ঠত্ব লক্ষ্য করিতে অসমর্থ হয় তবে সেই দিন আমি হিমালয়ের নির্জনতায় আশ্রয় লইব স্বয়ং এপ্রিল উনিস্য একুশ কিন্তু গান্ধীজির বিষয়ে কখনো হতাশ হোন নাই

উনিশ আঠারো খ্রিস্টাব্দে কয়েকটি কৃষি কলেজের ব্যাপারে তিনি সত্যাগ্রহের শক্তিকে ইতি পুর্বে যথেষ্ট পরীক্ষা করিয়া লইয়াছেন তখন ও রাজনৈতিক বিদ্রোহের কোন কোথা ছিলোনা

তিনি সাম্রাজ্যের সইব সহযোগিতার করিবার নীতিরই সমর্থন করিয়া আসিয়াছিলেন এবং এইজন্য ভারতীয় জাতীয়তাবাদীরা তাহার ও নিন্দাও করিয়া ছিলেন সরকারি বিরোধিতা এই প্রথম বছর এ তিনি অকপট ভাবে লর্ড হান্ডার কে প্রতিশ্রুতি দেন যে সত্যাগ্রহীরা সর্বাপেক্ষা অতি সংস্থারপন্থী প্রজা হইয়াই থাকিবে ভারত সরকারের কোনো সংকীর্ণ এক ভারতের এই নিতি নিয়ম কে এই বিশ্বাসের বন্ধন ছিন্ন করার যে যে সমর্থন হইতো না ইহাও নিঃসন্দেহ কারন গান্ধীজি অনুভব করেছেন এই বিশ্বাসের সঙ্গে তিনি ও অঙ্গাঙ্গি ভাবে জরিত এই রুপে সরকার কোনো অন্যায় আইন পাশ করায় সত্যাগ্রহ তাহা সংস্থারপন্থী তিনি প্রতিবাদ হিসাবে প্রথমে আত্মপ্রকাশ করিলো সত্যাগ্রহীরা যাহারা সাধারন সময় আইনি আইন মানিয়া চলিতেন তাহারা ইচ্ছা করিয়া অসম্মানজনক আইন গুলি অমান্য করিতে লাগিলেন এবং ইহাতেও যদি ন্যায়ের গুনো প্রতিষ্ঠা সম্ভব না হয় তাহা হইলে তাহারা এই অমান্য কে প্রসারিত করিয়া রাষ্ট্রের সহিত সম্পুর্নো অসহযোগ করিবার ক্ষমতাও নিজেদের হাতে রাখিলেন কিন্তু আমাদের পশ্চিমী অর্থের সহিত এই অমান্য শব্দের অর্থে কতই না পার্থক্য ইহার মধ্যে ধর্ম মুলক বিরোতের দিক তিকে কি অসাধারন ভাবেই না প্রাধান্য দেওয়া হইয়াছে প্রতিপক্ষের প্রতি হিংসার প্রয়োগ করিতে সত্যাগ্রহেদের নিষেধ রহিয়াছে কারন প্রতিপক্ষরা যে আন্তরিক ভাবে কাজ করে তা স্বীকার করিতে হইয়াছে একজনের কাছে যাহা সত্য বলিয়া প্রতিও মান হয় অপর জনের কাছে তাহা ভুল বলিয়া মনে হইতে পারে এবং হিংসার দারা কাহার ও মধ্যে বিশ্বাসে উদয় সম্ভব নহে সত্যাগ্রহীদের প্রতিপক্ষকে জয় করিতে হইবে ভালোবাসার দারা বিশ্বাসের মধ্যে যে ভালোবাসা জন্ম হইয়াছে তাহার দারা আত্ম অস্বীকারের দারা যন্ত্রণাকে সাদরে সানন্দে বোরনের দারা বাস্তবিক পক্ষে ইহা এক প্রকার প্রচার যাহার প্রতিরোধ প্রায়ই সম্ভব হয় না এই প্রচার এর ফলে খিস্টের স্ক্রোল এবং তাহার শিষ্যদের স্বল্প সংখ্যক একটি সম্প্রদায় বিশাল সাম্রাজ্যকে জয় করিয়াছিল ন্যায়ের এবং স্বাধীনতার জন্য যে সকল মানুষ আপনারদের উৎসর্গ করিতে চাইয়াছেন তাহাদের ধর্ম প্রণোদিত উৎসাহকে প্রকাশ করিবার জন্য মহাত্মা সারা ভারতবর্ষে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ছয়ে এপ্রিল তার একটি উপাসনা এবং অনশনের দিন হিসাবে একটি হরতাল ঘোষণা করেন ইহাই তার প্রথম কীর্তি এবং এই কীর্তিটি সমগ্র জাতির বিবেকে গভীরতম অংশকে স্পর্শ করে ইহার একটি অপ্রত্যাশিত সুফল পাওয়া দেখা যায় এই সর্বপ্রথম ভারতের সমস্থ শ্রেণির একটি মাত্র প্রতিষ্ঠার সঙ্ঘবদ্ধ হইলো এর সর্বপ্রথম ভারত আবিষ্কার করল আপনাকে প্রায় সর্বত্রই শান্তি বিরাজ করিতে ছিলো কেবল মাত্র দিল্লিতে কিঞ্চিত গোলযোগ দেখা গেলো জনসাধারনকে তাহাদের কর্তব্য বুঝাইবার জন্য গান্ধীজি যে দিল্লি রওনা হইলেন কিন্তু তা সরকার তাহাকে ট্রেনে গ্রেপ্তার করিলেন এবং পুনরায় বোম্বাই পাঠাইয়া দিলেন গান্ধীজির গ্রেফতারের সংবাদ পৌঁছায় পাঞ্জাবে দাঙ্গাহাঙ্গামা বাঁধিলো অমৃত শহরে লুটপাট এবং খুন খারাপি ও ঘটিলো এগারোই এপ্রিল রাত্রির মধ্যে generaldayar তাহার সৈন্য সামন্ত লইয়া উপস্থিতি হইলেন এবং সমস্থ শহর ঘেরাও করিলেন সর্বতই শৃঙ্খলার পূর্ণ প্রতিষ্ঠা হইলো তেরোই তারিখ ছিলো হিন্দুদের একটি বিরাট উৎসবের দিন জনসাধারন জালিয়ানওয়ালাবাগ নামক একটি স্থানে আসিয়া জোরো হইলো জনসাধারনের মধ্যে কোনোপ্রকার অশান্ত ভাব ছিলো না এবং জনতার মধ্যে নারি এবং শিশুও ছিলো প্রচুর পুর্ব দিন রাত্রিতে generaldayar সমস্ত সভাসমিতি এবং সমাবেশ নিষিদ্ধ করিয়া দিলেন কিন্তু এই নিষেধাজ্ঞার তখনো কথা তখনো কেউহি জানিল না generaldayar বহু মেশিন gun এবং সৈন্যসহ জালিয়ানওয়ালাবাগে আশিয়া পৌঁছিলেন এবং সৈন্যদের আগমনের আধ ঘন্টা বাদে কোনো প্রকাশ সতর্কই না করিয়াই অসহায় জনতার ওপর গুলি চালাইতে লাগিলেন গুলি বারুদ কম না পড়া পর্যন্ত দশ মিনিট কাল ধরিয়া অবিশ্রান্ত গুলি চালানো হইলো জালিয়ানওয়ালাবাগের চারিদিকে ছিলো উচু প্রাচীর সুতরাং পলান ছিল অসম্ভব পাঁচ ছয় শত হিন্দু নিহত হইলেন এবং তাহার অপেক্ষাও অধিক সংখ্যক লোক হইলেন আহত আহত এবং নিহত ব্যক্তিদের দিকে কেহ ফিরিয়াও তাকাইলো না দেশে সামরিক আইন জারি রইও হইলো আতঙ্কে পাঞ্জাবে হৃদপিণ্ড পর্যন্ত কাঁপিয়া উঠিলো বিমান পথ নিরস্তর জনতার ওপর বোমা ফেলিতে লাগিলো দেশের সর্বাপেক্ষা শ্রদ্ধা খতম ব্যক্তিদিগোকে সামরিক আদালতে ধরিয়া আনিয়া চাপকানো হইলো হামাগুড়ি দিতে বাধ্য করা হইল এবং তাহাদিগকে আর নানারূপ লাঞ্ছনা অপমান সহিত হইলো মনে হইলো ইংরেজ শাসক গোষ্ঠীকে অকস্মাৎ যেন কোনো ভুলের মহামারীতে পাইয়া বসিয়াছে যেন ভারত অহিংসার বানি ঘোষণা করায় তাহার প্রথম ফল স্বরূপ হিংসার পুজারী ইউরোপীয় মানুষরা ক্রোধে আক্রোশে পাগল হইয়া গিয়াছে গান্ধীজি পুর্ব হইতে ইহাই আশাই করিতেছিলেন তিনি তাহার স্বদেশ বাসী কে রক্তহীন কণ্ঠ হীন পথে বিজয়া তোরণে পৌঁছাইয়া দেবার অঙ্গীকার করেন নাই জালিয়ানওয়ালাবাগের দিনই ছিলো ভারতবাসীর মন্ত্র শিক্ষার দিন পৃথিবীর অন্যান্য জাতির দ্বারা অনতিতকক এক অবস্থায়ে পৌঁছাতে হইলে ভারতকে এক সহস্ত্র কেনো বহু সহস্ত্র নির অপরাধ নর নারী হত্যা কে নির্মীল নির্বৃত্ত ভাবে গ্রহন করিতে হইবে ফাঁসি যাওয়াকে প্রত্যেক মানুষের জীবনের দৈনন্দিন ব্যাপার বলিয়া গ্রহণ করিতে হইবে পাঞ্জাবে এই ভয়াবহ সংবাদ যাহাতে বাহিরে পৌঁছিতে না পারে সে ব্যবস্থা তো সামরিক sensor বিভাগ সফল হইলো কিন্তু সংবাদ যখুন ধিরে ধিরে আসিতে লাগিলো

অমৃত শহরে হত্যাকাণ্ড যাহারা ঘটাইয়া ছিলো তাহাদিগকে শাস্তি দিলে সরকারের স্পষ্ট তো উপকারই হইত এবং গতিমান ইংরেজেরাও তাহা জানিতেন কিন্তু গান্ধীজি স্বয়ং ইহা দাবি করিলেন না প্রশংসনীয় এক সহিষ্ণুতার মনোভাবের দ্বারা চালিত হইয়া তিনি generaldayar বা অন্যান্য অপরাধী কর্মচারী দের শাস্তির দাবি করিতে অস্বীকার করিলেন গান্ধীজির মধ্যে আক্রোশ বা প্রতিশোধের কোনো স্থান ছিলো না তিনি dayar কে কেবল মাত্র ভারত হইতে সরাইয়া লইতে বলিলেন কিন্তু তদন্ত commissioner এর কাজ শেষ হইবার আগেই ভারত সরকার তারাতারী এক indemnity act পাশ করিলেন এবং ইহার আওতায় সমস্ত অপরাধি কর্মোচারিরা রক্ষা পাইলো অপরাধী কর্মচারীরা কেবল চাকরি পেতে বহাল হইল তাই নহে এমনকি তারা পুরস্কৃত ও হইল এই গোলোযোগের মাঝখানে আবার একটি কাণ্ড ঘটিলো যাহা প্রথম টির অপেক্ষাও গুরু তরো ভারত সরকারের প্রধান ব্যক্তি কর্তৃক ভারত সরকারের পবিত্র অঙ্গীকার নির্লজ্জ ভাবে ভঙ্গ করা হইলো এবং ইউরোপ ইউরোপিয়ানদের প্রতি ভারতীয়দের যে বিন্দু মাত্র বিশ্বাস তখই অবশিষ্ট ছিলো তাহাও বিনষ্ট হইলো ইউরোপীয় যুদ্ধ ভারতীয় মুসলমানদের নিকট বিবেকের এক কঠিন সমস্যা তুলিয়া ধরিয়া ছিল তাহারা উভয়ে সমস্যায় পরিয়া ছিলেন তাহাদের এক দিকে ছিলো সাম্রাজ্যের প্রতি আনুগত্য এবং অন্যদিকে তাহাদের ধর্ম নেতা তুরস্কের সুলতানদের প্রতি বিশ্বস্ততা ইংল্যান্ড সুলতান বা খলিফার সার্বভৌম ক্ষমতায় হস্তক্ষেপ করিবেন না এই অঙ্গীকারেই ভারতীয় ক্ষমতায় হস্তক্ষেপ করিবেন না এই অঙ্গীকারে ভারতীয় মুসলমানগণ ইংল্যান্ডের পক্ষ সমর্থন করিয়াছিলেন মুসলমান জনমত দাবি করিলেন যে ইউরোপীয় তুরস্ক তুর্কিদের হাতে থাকিবে এবং তুরস্কের সুলতান ইসলামের পবিত্র স্থান গুলির ওপর মুসলমান পন্দিত

লয়েড জর্জ এবং ভারতের বড়ো লাট উভোই এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেন কিন্তু যুদ্ধ শেষ হইবার সঙ্গে সঙ্গেই তাহারা প্রতিশ্রুতি কোথা ভুলিয়া গেলেন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে গ্রীষ্ম কালে ভারতীয় মুসলমানরা

এবং অনুযোগ করিতে লাগিলেন এমনিভাবে খিলাফত আন্দোলনে হইলো সূত্রপাত এই আন্দোলনে উনিস্য উনিশ খ্রিস্টাব্দে সতরোই অক্টোবর তারিখে শন্তিপুর্নো অথচ গুরুগম্ভীর বিক্ষোভ প্রদর্শনের দারা আরম্ভ হয় এবং ইহা এক মাস বাদেই দিল্লিতে এক সর্বভারতীয় খিলাফত সম্মিলন ঘটে গান্ধীজি ইহা সভাপতিত্ব করেন এবং বিচক্ষণতার সহিত ইহাকে হিন্দু মুসলমান মিলনের এক সর্বাপেক্ষা উপযোগী অস্ত্র রূপে ব্যবহার করেন সত্যিই ইহা ছিল গুরুত্বপূর্ণ বিরাট এক সমস্যা ব্রিটিশ সরকার চিরকালীন হিন্দুমুসলমানের স্বাভাবিক শত্রুতাকে উস্কানি দিয়া বারাই আসিয়াছেন এবং এই শত্রুকা শত্রুতাকে গড়িয়া তুলিবার ব্যাপারে গান্ধীজি ব্রিটিশ সরকারকে বহুল পরিমানে দায়ী করিয়াছেন

অন্য কাউকে মুসলমানরা হিন্দু দিগ দিগের গো সেবা সংক্রান্ত ব্যাপারে হিন্দু দিগের মনে পিরা দেন ফলে চলে অবিরাম কোলোহো এবং ক্রমে গভীরতর হইতে থাকে বিভেদের ব্যবধান এই দুইটি জাতি পরস্পরে সহিত মেলামেশা করেন না ইহাদের পরস্পরের মধ্যে বিবাহ এবং একত্রে ভজন নিষিদ্ধ তাই ভারত সরকার হিন্দুমুসলমানের এই চিরন্তন কোলোহের ওপর নির্ভর করিয়াই ঘুমাইয়া কাটান খিলাফত সম্মেলনে গান্ধীজি যখন হিন্দুমুসলমানের মিলন ঘোষণা করিলেন তখুন তাহার মোন্দ্রো কোন্থোশ ঘুমোন্তো সরকারকে আচমকা জাগাইয়া দিলো আন্তরিক মহানুভবতার সঙ্গে গান্ধীজি ঘোষণা করিলেন যে খিলাফতের সমর্থনে মুসলমানের দাবি কে হিন্দু দিগে

বিবেচনা করিতে হইবে দাবিটি ন্যায় সংগত কি না ইতি পুর্বে অমৃত শহরের বধ্যভূমিতে হিন্দুর রক্তের সহিত মুসলমানের রক্তের মিলোন ঘটিয়াছে এখন হিন্দুমুসলমানের ঐক্যে কে শক্তিশালী করিয়া তুলিতে হইবে এবং এই ঐক্যের পেছনে কোনো শর্ত থাকিলে চলিবেনা ভারতীয় জনগনের মধ্যে সর্বাপেক্ষা স্বয়ং শিল অংশ হইলেন মুসলমানরা এবং তাহারাই সর্বপ্রথমে খিলাফত সম্মেলনে অসহযোগ সিদ্ধান্ত লইলেন গান্ধীজির ইহার সমর্থন জানাইলেন কিন্তু তাহার উদারনীতির ফলে তিনি ইহার বিলাতী মাল বর্জনের প্রতিবাদ করিলেন কারন তিনি এ ই বর্জনের মধ্যে দেখিলেন দুর্বলতা এবং প্রতির প্রতিশোধ ক্রিয়ার চিহ্ন উনিস্য উনিশ খ্রিস্টাব্দে ডিসেম্বরের শেষের দিকে অমৃত শহরে দ্বিতীয়বার যে খিলাফত সম্মেলন হইলো তাহাতে ইউরোপে এক দল প্রতিনিধি প্রেরন করায় এবং শান্তি স্থাপনের ব্যাপারে যদি ভারতীয় আশা আকাঙ্খা কে দলিত করা হয়ে

অবশেষে ইংল্যান্ড ও বিপদের কথা বুঝিল এবং সরকার ছোট খাটো সুযোগ সুবিধা দিয়া এই ঝড়কে ঠেকাইতে চাইলেন মন্টেগু ট্রান্সপোর্ট প্রস্তাবের উপর ভিত্তি করিয়া এক ভারতীয় সংস্থায় কেন্দ্রীয় প্রাদেশিক শাসনে ভারতের জনসাধারন কে অপেক্ষাকৃত অধিক ক্ষমতা এবং দায়িত্ব দেওয়া হইলো উনিশশো উনিশ সালে চব্বিশে তারিখে এক ঘোষণায় রাজা এই সংস্কারি সম্মতি দিলেন জনসাধারনকে এবং কর্মচারী গন কে এই সংস্কার গ্রহন করিতে আহ্বান করিলেন এবং বড়ো লাটকে রাজ্ফোন্দিদিগোকে মর্জোনা করিতে নির্দেশ দিলেন সহৃদয় যে কোনো কাজই গান্ধীজি কে সহজে স্পর্শ করে তাই তিনি এই সংস্কার গুলি গ্রহনে পরামর্শ দিলেন এই সংস্কার গুলিকে যথেষ্ট না ভাবিলেও তিনি ভাবিলেন তিনি ইহা কে নতুন্তোরো এবং বৃহত্তর এক সংস্কারের এই ভীতি রুপে গ্রহন করা যাইতে পারে এক উত্তপ্ত আলোচনার পর ভারতীয় জাতীয় কংগ্রেসের উ উৎপত্তি অধিবেশনে গান্ধীজির মতামতই সমর্থন লাভ করিলো কিন্তু এই শেষ আশা অন্যান্য বারের মতো অবশেষে অপুর্নো রহিয়া গেলো বড় লাট তো রাজবন্ধি দিগোকে মর্জোনা করিলেনি না বরং তাহাদের কয়েকজনের প্রান দন্দো হইলো ইহা ফলে সমগ্র ভারত পুনরায় উত্তেজিতো হইয়া উঠিলো এবং ইহা পোষ্ট হইয়া উঠিলো যে সরকারের প্রতিশ্রুতি গুলি কেবলমাত্র ছ্লনা ছারা আর কিচুই নহে এই সময় উনিশশো কুড়ি সালে চোদ্দই মে তারিখে তুস্কোর সহিত সন্ধির বিপদ জনক শর্তাবলীর কথা ভারত জানিতে পারিলো বড় লাট তাহার এক বানি তে ঘোষণা করিলেন যে যদিও এই সন্ধি মুসলমানদের নিকট বেদনাদায়ক বোধ হইবে তথাপি তাহাদের কর্তব্য হইতে হইবে ইহাকে সংযম ও সহিষ্ণুতায় চরিত গ্রহন করা